এ রুম টির আহ- ভেতরটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে।

সেই আহ সেখানে একটি মোবাইল টাওয়ার ও দেখা যাচ্ছে। মাঠের মধ্যে এক জনকে দেখা যাচ্ছে। সবুজ জামা পরা জার্সি পরা একটি লোক। আহ যাচ্ছে।

কিছু উহ বাইক চালক দেখা যাচ্ছে আহ এই রাস্তা দিয়ে কিছু মানুষ হেঁটেও চলাচল করছে।

সেগুলি আহ কিনতে ক্রেতারা উম সে বাজারে ভীড় করেছে দোকানের সামনে দাঁড়িয়ে তারা ফুল কিনছে।

ব্যাট গুলি দাঁড়া করানো রয়েছে।

দুজন লোক সেই কলেজ -এর দোকানের দিকে যাচ্ছে এবং তাকিয়ে আছে একজন ।

এবং পাহাড় দিয়ে অনেক জঙ্গল অ দেখা যাচ্ছে পাহাড়ের মধ্যে।